এ এবং উ অনেকগুলি কলা ঝোলানো আছে বাইরে একটা চেয়ার আছে। চেয়ার এর পাশে একটি বাচ্চা মেয়ে বসে আছে। দাঁড়িয়ে আছে এবং সে পাশে দুজন দাঁড়িয়ে আ --

অনেকজন মহিলা এবং পুরুষ দাঁড়িয়ে আছে এবং বেশিরভাগ ছোট মহিলারা দাড়িয়ে আছে। এবং

এ মেয়েরা সব সাদা রঙের জামা এবং হলুদ লাল ওড়না পড়ে আছে | এবং-এবং অনেকগুলি গাছ দেখা যাচ্ছে | গাছগুলি সাইডেও অনেক গাছ দেখা যাচ্ছে | এবং গেট দেখা যাচ--